এটি একটি পার্তনা সভার গেট । গেট -টার ওপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে।

এটি রাস্তার পাশে অবস্থিত একটা বাথরুম । এখানে লোকজন টাকা পয়সা দিয়ে বাথরুম কড়ে।